menu and endpoints এর tutorial আপনাদের স্বাগত
in tutorial url patterns set করা শিখব menu management সম্পর্কেও শিখব
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন
in tutorial আমাদের website সঠিক url paths কিভাবে বানায় তা নিয়ে আলোচনা করব
endpoints এবং aliasesendpoints হল url paths যা নির্দিষ্ট content দেখায়
drupal a ডিফল্টরূপে node এর endpoint হল node/node: id
এটি server পাঠালে নোডের contents দেখাবে id তে থাকা সংখ্যা পাঠযোগ্য নয়
আমরা সহজে একটি নির্দিষ্ট content সাথে যুক্ত হতে পারি না ধরুন node/278162 alias বানিয়ে পাঠযোগ্য endpoint উপলব্ধ হয়
alias একই content জন্য বিকল্পিত url path আমরা একই content দেখাতে alias এর মূল বা যে কোনো একটি ব্যবহার করতে পারি
উদাহরণস্বরূপ node/278162 এবং content/drupalcampmumbai2015
উভয় একই content ফেরৎ দেয় দ্বিতীয়টি মনে রাখা সহজ
এখন এমন url patterns বানাই যা সকল contents প্রয়োগ করা have
url paths সেট করতে তিনটি modules প্রয়োজন
সেটি তিনটি modules হল pathauto token এবং ctools
এগিয়ে গিয়ে machine সংস্থাপিত pathauto দেখুন
pathauto প্রকল্প পৃষ্ঠায় ফিরে আসুন লক্ষ্য করবেন যে pathauto এর token এবং ctools এর প্রয়োজন
token এবং ctools install করুন একবার এই modules install করলে তা চালু করুন
একবার এটি করলে আমরা এখন প্রস্তুত
configuration এ টিপুন বামদিকে search and metadata বিভাগে url aliases দেখবেন
ডিফল্টরূপে সেখানে কোনো url aliases নেই
patterns ট্যাবে টিপুন add pathauto pattern বোতামে টিপুন
pattern type drop ডাউনে টিপুন
এখানে ভিন্ন প্যাটার্ন বানাতে পারি forum content taxonomy term এবং user এর জন্য
উদাহরণস্বরূপ content চয়ন করব path pattern ফীল্ডে প্যাটার্ন টেমপ্লেট দিতে হবে
template ভ্যারিয়েবলকে tokens বলে এটি প্রতিটি entity এর জন্য তৈরী হয়
token module when ভ্যারিয়েবল দেয় আপনি input form এ browse available tokens দেখলে আপনি পূর্ব সংজ্ঞায়িত tokens লিখতে পারেন
path pattern box টিপুন যেখানে token রাখতে চান
লিখুন content/ তারপর browse available tokens link টিপুন
available tokens দেখাতে একটি popup window খোলে
ধরুন content/title of the page এর মত pattern চাই পৃষ্ঠার শিরোনামের token nodes বিভাগে রয়েছে
node বিভাগের ডান arrow বোতামে টিপুন
token node: title চয়ন করুন যা পৃষ্ঠার title দ্বারা প্রতিস্থাপিত হবে
এটি form box কার্সারের স্থানে node: title রাখবে
এটি না হলে box টিপতে মনে রাখুন এবং প্রয়োজনে কার্সারটি সরান আবার token চয়ন করুন
content type we কোন entity type we এটি প্রয়োগ করতে হবে তা চয়ন করতে পারি
সকল types চয়ন করি যাতে এই pattern সকলের জন্য ডিফল্ট হয়
এই setting বিশেষ ধরণের জন্য ওভাররাইড করা যেতে পারে উদাহরণস্বরূপ: usergroup/node: title বানিয়ে শুধুমাত্র user group এর জন্য প্রয়োগ করতে পারি
label ফীল্ডে লিখুন content title save বোতামে টিপুন এখানে ইতিমধ্যে নির্মিত নতুন pattern check করতে পারি
এই pattern সকল নতুন যুক্ত contents জন্য url aliases বানাতে প্রয়োগ করা হবে কিন্তু এটি বিদ্যমান contents জন্য url alias বানাবে না
এটি বিদ্যমান content জন্য প্রয়োগ করতে bulk generate ট্যাবে টিপুন content type চয়ন করে update বোতামে টিপুন
এটি url aliases বানানো শুরু করে এটি বিদ্যমান contents সংখ্যার উপর নির্ভর করে কিছু সময় নিতে পারে
list ট্যাবে টিপুন আমরা content url aliases দেখতে পারি
site প্রতিটি node/node/nodeid এর system path রয়েছে
সদ্য নির্মিত url alias প্রথম alias column রয়েছে
আমরা দেখি যে সকল aliases একই pattern অনুসরণ করে আপনাকে প্রতিবার content type বানানোর সময় এটি করতে have
patterns বানাতে নিম্ন thumb নিয়মাবলী ব্যবহার করুন লোয়ার কেস শব্দ ব্যবহার করুন শব্দের মাঝে ফাঁকা রাখবেন না
hyphen দ্বারা শব্দ পৃথক করুন underscore দিয়ে নয় search engine optimization seo এর জন্য url এ অর্থপূর্ণ পাঠযোগ্য শব্দ ব্যবহার করুন
সময় দ্বারা শ্রেণীবদ্ধ contents জন্য date tokens ব্যবহার করুন
settings ট্যাবে url alias pattern control করার অনেক বিকল্প রয়েছে এখানে ডিফল্ট separator length ইত্যাদি দেখতে there
ডিফল্টরূপে we দেখি কয়েকটি সাধারণ শব্দ pattern থেকে মুছে ফেলা হয় হয়েছে এটি endpoint কে কম্প্যাক্ট এবং অর্থপূর্ণ রাখতে করা হয়
সংক্ষেপেpathauto এবং token modules url patterns সেট করার অনুমতি দেয়
যে কোনো সময় delete aliases এবং bulk generate aliases
এখন থেকে প্রতিটি নতুন node আমাদের কাছে থাকা patterns ব্যবহার করবে
এখন menus সম্পর্কে বলি
আমরা এলোমেলোভাবে menus site যোগ করেছি বেশিরভাগ views এবং মৌলিক পৃষ্ঠার ভিত্তিতে
এখন menu system ম্যানেজ করা দেখি
structure এ go নীচে scroll করে menus এ টিপুন
এখানে ডিফল্টরূপে drupal a অনেকগুলি বিভিন্ন menus রয়েছে সঠিকভাবে ছটি menus
আমরা main navigation menu তে আগ্রহী তাই edit menu তে টিপুন
এখানে আমরা menu links টিপতে drag করতে এবং reorder করতে পারবো
home এবং upcoming events উপরে drag করি
আপনি যেভাবে চান এটি reorder করতে পারেন এটি হলে save এ টিপুন
এখন আমার events এবং upcoming events পেয়েছি events we টিপে এবং ড্রেগ করে উপরে রাখুন এবং upcoming events কে ডানদিকে ড্রেগ করুন
এটি একটি sub menu বানাবে
এটি বেশ সহজ save a টিপে সামনের পৃষ্ঠায় দেখি
লক্ষ্য করুন যে এখানে চারটি menus রয়েছে
আমাদের event sub menu কোথায়
মনে রাখবেন drupal এ সকল sub menus বা dropdown menus support করে না bartik theme তার মধ্যে একটি
এখন structure এবং menus তে main এবং main menu edit করুন upcoming event আবার এখানে ড্রেগ করে save এ টিপুন
site একটি নির্দিষ্ট বিভাগে বা নির্দিষ্ট নোডে link প্রয়োজন হলে কি করব
উদাহরণস্বরূপ forums a একটি menu link দরকার হলে আমি প্রথমে site ফিরে যাই
forums পৃষ্ঠায় go প্রকৃত url copy করুন go হল/forum
তারপর ফিরে আসুন এবং edit menu then টিপুন এবং তারপর add link এ
title হিসাবে forum লিখুন এবং copied করা link paste করুন
একটি নির্দিষ্ট content খুঁজলে শুধু অক্ষর f বা g লিখুন সেই অক্ষর দিয়ে শুরু সকল নোড দেখাবে
উদাহরণস্বরূপ আমরা a লিখলে যার title a a রয়েছে তা প্রদর্শিত have
আমার শুধু যেটি চাই তা চয়ন করব এবং এটা বলে যে এটি node id number 1
আমরা internal path চাইলে যে node জুড়তে পারে এটি/node/add হবে
আমরা এটি homepage we link করতে চাইলে এটি front হবে কিন্তু আমরা/forum চাই যা forum we একটি link
save a টিপলে এখন forum a একটি link থাকে
save টিপুন দুইবার যাচাই করুন যে এটি প্রকৃতপক্ষে কাজ করছে কিনা
তাই একটু ভালোমত বুঝতে এটি আবার দেখি menu system a এর সাথে view so content type a menu item বানানো আরো সহজ হবে
এই সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি in tutorial আমরা শিখেছি: url patterns let করা menu management
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ